মাঝখানে মাটির ঢিপিও দেখা যাচ্ছে।

নদীতে জল অনেকটাই স্বচ্ছ।

আর ওদিকে কয়েকটি স্লিপারও আমি দেখতে পারছি।

এখানে কিছু মানুষজনও আমি দেখতে পারছি।

এটি কোনও পুকুর বা নদীর অংশ হতে পারে।

পাশে আমি একটি মইও দেখতে পারছি।

পাশে কিছু লোক দাঁড়িয়ে পতাকা উত্তোলন করছে।

চারপাশ ওয়াল দিয়ে বাউন্ডারি করা রয়েছে।

এখানে আমি একটি দোকানের ভেতরের অংশ দেখতে পারছি।

বিল্ডিংটির রং হলুদ এবং লাল করা হয়েছে।

সামোনের দিকে বাইক সাইকেল এবং গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে।

এখানে আমি একটি বিল্ডিং দেখতে পারছি বিল্ডিং -টির রং লাল এবং হলুদ করা রয়েছে।

দূরে দুটো লোক দাঁড়িয়ে রয়েছে দেখতে পারছি।

মাঠটির চারপাশ বাউন্ডারি করা রয়েছে।

পাশে একটি ছোটো মাঠও রয়েছে।

উপর দিয়ে অনেকগুলি রেল লাইন -এর ট্র্যাক চলে গেছে।

এছাড়া অনেকগুলি কারেন্ট -এর খুঁটি এবং তার লাগানো রয়েছে।

এখানে আমি একটি ঘরের মতন দেখতে পারছি।

যাওয়ার মতন একটি গেট -ও রয়েছে।

আরেকপাশে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে।

নীচের দিকে সবুজ রঙের কার্পেট পাতা রয়েছে।

পাশে একটি সোনালী রঙ্গের মূর্তিও দেখা যাচ্ছে।

ওখানে সামোনটা কাচ দিয়ে ঘেরাও করা রয়েছে।

দোকানের ভেতরে অনেক জিনিস সাজানো রয়েছে।

এখানে আমি একটি গাড়ি দেখতে পারছি।

ওদিক থেকে একটি কারেন্ট -এর খুঁটিও দেখা যাচ্ছে।

ভেতরের দিকে আমি বসার জায়গাও দেখতে পারছি।

এখানে আমি একটি ফরেস্ট -এর মতন দেখতে পারছি।

দেখে মনে হচ্ছে এখানে গান করার বিভিন্ন সরঞ্জাম বিক্রি করা হয়।

এক সাইড -এ গিটার পিয়ানো ঝুলিয়ে রাখা হয়েছে।